এ- এবং এখানে অনেক লাইন - এর আ তার রয়েছে এবং অ--

এই ব্যাঙ্ক এর মধ্যে সবাই টাকা তোলে আবার এ-এই।

এখানে দেখতে পাচ্ছি একটি এটি একটি দোকান ড্রেস -এর দোকান এবং এখানে বিভিন্ন রকমের।

এই জায়গাটি দেখে মনে হচ্ছে একটি দোকান এবং এখানে বিভিন্ন রকমের রাখির--

রাখি পাওয়া যায় আর এটি হয়েছে রাস্তার পাশে এবং এ এ এই দোকানটি পুরো গোটাটা প্যান্ডেল দিয়ে ঢাকানো।

একা এবং এখানে বাঁশ দিয়ে এই প্যান্ডেল টি করা হয়েছে।

নেয়। ইনজেকশন নিতে এসেছে হয়তো কিছু ওর জ্বর বা --

এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে একটি বাজারের--

চে আকাশ এবং তার তার আকাশের থেকে--

ক্ষেত গুলি আ সবুজে ভরা আর নিচের ক্ষেত গুলি একটু লালচে লালচে কালার হয়েছে ।

এবং এই আয়না গুলোর মধ্যে একটু কিছু ড্রেসিং টেবিল - এর মতো রয়েছে এবং সোফা গুলোর--